একটি এক্সপ্রেস ডায়েরি কোম্পানি লিমিটেড এর ফটো একটি গাড়ি দাঁড় করানো আছে।

এটি হল একটি এইচ.আর.এস. পার্ক যেখানে যেটি যাওয়ার রাস্তা থেকে দু দুটি মানুষ ভিতরে যাচ্ছে |

এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি মূর্তির মুখ নিচে সাজানো আছে এবং অনেকগুলি কারিগর সেই মুখগুলোকে দিয়ে মুখগুলো তৈরী করছে।

আমার রং হচ্ছে সবুজ কালারের এবং এখানে অনেক বড়ো বড়ো বাড়ি আছে বাড়ি গুলি সাদা কালারের। এবং সামনে একটি লাইট ও দেখা যাচ্ছে লাইটটি হচ্ছে সাদা।